ওপরে নীল আর নীল লাল আলো জ্বলছে ঝিকিমিকি করে ওইখানে --

এখানে সাদা কালার ঘর আছে ঘরের মধ্যে পেইন্টিং আছে এখানে পেইন্টিং -এ গাছ আছে।

এখানে এখানে এখানে পুজো হচ্ছে-এ পুজো হচ্ছে। প্যান্ডেল করেছে অনেক রকম অনেক রকম ওয়াল করেছে আলা জ্বলছে।

এইখানে একখান বিল্ডিং আছে -এ পাঁচতলা বিল্ডিং একখান পেইন্টিং য়ের ছবি দেয়া আছে একটা মেয়ের দোকান আছে-এ গাড়ি আছে একটা মটর সাইকেল আছে দুটো গাড়ি আছে গাছ আছে তার আছে আকাশ আছে ।

এখানে ইস্কুল দেখা যাচ্ছে ইস্কুল -এর গেট আছে গেটে রাস্তা দেখান মেয়ে বেড়াচ্ছে দুই ধারে গাছ আছে ঘেরা আছে গেট আছে এখানে বড়ো।

দেয়াল দে দোয়াল দিয়ে ঘেরা আছে। একটি ড্রেন আছে ড্রেন আছে গাছ আছে তার আছে ।

এখানে ফাঁকা বিয়ে ব্যাংক আছে ব্যাংক -এ পাওয়ার পাইয়া আছে কালো কালার আকাশী কালার তারপরে এখানে-আ -

তারপরে গাছ আছে অনেক কয়টা পাশে অনেক দোকান আছে ঝোপ ঝোপ গাছ আকাশ সবুজ ।

এটা একখান একখানা রুম রুমটা সুন্দরী সাজানো আছে আলো জ্বলছে লাল আলো লাল আকাশি মাকাসি আকাশি আলো জ্বলছে এক খান গ্রিল মিরিল আছে বেঞ্চ আছে এক খান ছেলে দাঁড়িয়ে আছে ।

যে সাগর নদী পাহাড় পাকা অনেক অনেক মাঠ আছে অনেক গাছ গোছালী নৌকা যাচ্ছে নৌকা যাচ্ছে পানি অনেক পানি নদী সাগর।